আবার সেখানে গিয়ে দেখি ফেসিয়াল করে মুখে ফেস প্যাক টেস প্যাক এই সব লাগিয়েও বসে থাকে।

কিন্তু হ্যাঁ আমি গুরু দোম্বাল লেক দেখেছিলাম। ওইটা অনেকটা এরকম ।

আজও একাউন্ট টা আছে বন্ধ করিনি। কিন্তু ট্রানসাকশান আর করা হয় না।

আমাদের খিদিরপুর ওদিকে চলে গেলেই এরকম গঙ্গার দৃশ্য।

এটা সুজুকি -র এরিনা এরিনা শপ ।

কি হয় পার্ক হেলথ ক্লাব এ আমার জানা নেই।

আরে এ তো আমাদের গ্রীন ট্রেন্ডস ।

এটা কোনো আন্ডারগ্রাউন্ড -এর আ পাইলিং -এর কাজ।